এটা একটি চায়ের দোকান একজন মানুষ হাতে চায়ের কেটলি এবং ছেকনি নিয়ে দাঁড়িয়ে আছে।

এখানে আমি একটি দোকান দেখতে পাচ্ছি।

খুব সুন্দর সুন্দর গাছের পাতা দিয়েও সাজানো রয়েছে।

এখানে আমি একটি দোকান দেখতে পারছি দোকানে অনেকগুলো গাড়ির জিনিস ব়্যাক এ রাকা।

তে এখানে একটি বাড়ি রয়েছে।

পুরো জায়গাটা প্যান্ডেল দিয়ে টাঙ্গানো।

পুজোর ফুল রয়েছে এবং ঘটি রয়েছে।

বাগানে অনেকগুলো বড়ো বড়ো গাছ রয়েছে এবং গাড়ি দেখতে পাচ্ছি।

এ ব়্যাক -এ কিছু লাগা।

চারপাশে অনেক সবুজ গাসপালা দূরে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি।

একটি নদীর সামনে লোকগুলো দাঁড়িয়ে আছে।

এবং উপরে পোস্টার কারেন্টের তার--

সবুজ গাছপালা এবং মাঝখানে সাদা রঙের ডোর করা আছে।

একটি ফুলদানি নীল এবং লাল কালারের গোলাপী কালারের।

এসকাই নামে টিভির কিছু লাগানো।

পাশের বিল্ডিংটা সাদা কালারের।

এখানে একটি স্লে সেলুনের দোকানে বসে আছে।

বাচ্চাদের খেলনার পার্ক দেখতে পাচ্ছি অনেকগুলো খেলনা জিনিস রয়েছে।

পাশে হোটেলের সাটারটা বন্ধ করা।